আচ্ছা তো ওরা response ও দেয়নি আপনাকে replace ও করেনি? swiggy তে আমাকে basically আপনার পুরো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 খাইনি ওটা delivery যে এনেছে করেছে সেটার জন্য ওরা কিছু টাকা রেখে আমাকে sixty percent টাকা ফেরত দিয়েছে।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 না সেটা আমি zomato থেকে করিনি সেটা আমি nearby বলে একটা app আছে ওখান থেকে করেছি। হ্যাঁ nearby তে তো menu দেখা যায় না। nearby তে আপনি deals পাবেন। Restaurant এর menu ও দেখা যায় buffet lunch এ। কে বললো দেখা যায় না? okay maybe আমি বলতে পারবো না সেটা নিয়ে। আমি খুব একটা ওয়াকিবহাল নোই সেটার ব্যাপারে। তো আহ এবারে zomato থেকে যখন আপনি menu check করেছেন, তো যখন আহ সেই menu টা আর আহ যখন খেতে গেছেন তো সেই menu টা দুটো কি same পেয়েছেন?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

কিছু difference আপনি পাননি। আচ্ছা তো এখানে আহ তো swiggy থেকে যখন আহ আপনি order করছেন আর zomato থেকে যখন order করছেন তো তখন মানে একজনের faster delivery আরেকজনের slow এরকম মনে হয়েছে? না না delivery র এতে দুজনেই এক। দুজনেই delivery র ক্ষেত্রে। তো এবারে ধরুন আরেকটা জিনিস জিজ্ঞেস করি এবারে অনেক swiggy এর delivery charge টা zomato র delivery charge এর থেকে বেশি। swiggy র তা বেশি।

আচ্ছা okay okay তো swiggy র যে delivery charge টা রয়েছে, আহ তো সেটা আপনার মোটামুটি approximately কিরকম নেয়?

যাই order করবেন তাতেই সত্তর? আচ্ছা আর zomato

চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয়। তাও ওদের আজকাল offer থাকে তো ওই পঞ্চাশ টাকাটা off হয়ে যায়। ওরা যে offer টা দেয় ওই delivery charge টা ওরা off করিয়ে দেয়। Okay

তাহলে আপনি কত rating দেবেন?

আহ খাবারের ক্ষেত্রে বলছেন? না overall overall যদি আপনাকে বলা হয় rating দিতে zomato কে। তাহলে আপনি কত rating দেবেন? Overall আমি six দেব।

প্রথমত ওরা delivery ঠিকঠাক দেয় না। দ্বিতীয় হচ্ছে ওই customer service টা ভালো নয়। তৃতীয় হচ্ছে ওরা ওখানে একটা instruction এর জায়গা দেয় যে আপনি instruction দিতে পারেন। কিন্তু সেটা লিখলে অনেক সময় follow হয় আবার অনেকসময় follow হয় না। আচ্ছা cooking instruction টা আহ ঠিকঠাক ভাবে ওরা follow করেনা বলছেন? Delivery boys এর উপর depend করে কারণ instruction টা ওদের কাছেই যায় তো ওদের আসলে restaurant এ বলার থাকে কিন্তু ওরা বলে না।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

আচ্ছা zomato swiggy দুজনেই এইক্ষেত্রে এক। তো overall hygiene টা কি maintain করে এরা? সেটা দেখুন কোন restaurant থেকে আনাচ্ছেন সেটার উপরে depend করছে। কিন্তু যেটা আপনাকে বললাম আমার অভিজ্ঞতা খারাপ ছিল এক দুবার আমি নতুন নতুন জায়গা থেকে এনেছিলাম। মানে আমরা অনেক সময় ভাবি যে,

হম হম তো সেইটা ঠিক আহ সেটা আবার আরেকটা এখন নতুন system চালু হয়েছে, অনেকগুলো app এটা চালু করেছে। সেটা হচ্ছে যে home cooked food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 যেটা আরো বেশি শুরু হয়েছে এই covid এর জন্য। pandemic এর জন্য। Wright তো covid pandemic এর সময় সেই জিনিসটা তো চালু হয়েছে definitely plus আগেও এরম এই একটা start up ছিল। maybe তারা আরো বেশি flourish করেছে এই সময় তে। তো এরম কিছু জায়গা থেকে আপনি কখনো কি order করেছেন? হ্যাঁ আমি আমার covid এর সময় একটা home delivery আনাতাম নামটা আমি একটু ভুলে গেলাম। খাবার মোটামুটি ঠিকই দিয়েছে price টা খুব কম যে নিয়েছে বলবো তা না। Price ভালোই নিয়েছে তো মোটামুটি আমি মানে চলে গেছিলো আমার।

কিন্তু ওরা তার comparison এ ভাতের quality টা বেশ ভালো দিতো।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

আচ্ছা জেরোম instruction আপনি দিতেন সেরকম

তো zomato নিয়ে একবার একটা খুব একটা chaos হয়েছিল একটা জোম্যাটোর delivery boy আহ রাস্তায় packet খুলে খাচ্ছিলো। তো সেইটার ব্যাপারে আপনার কি মনে হয়?

কিন্তু তার মানে কি আপনার মনে হয় যে, ওরা ঠিকঠাক ভাবে pay করে না তার Individual to individual depend করে এটা তো zomato র ভুল না, এটা particular delivery boy টার ভুল। যে এরকম করেছে তাকে ওরা suspend ও করে দিয়েছে। right

Correct তো সেইটা মানে সেইটা আহ ওরা suspend করে দিয়েছিলো ঠিককথা তো আহ কিন্তু এইটা নিয়ে অনেককিছু troll ও হয়েছিল। তখন কয়েকদিন zomato থেকে খাবার আনানো অনেকে বন্ধ করে দিয়েছিলো।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 খেলে মনে হতো যে বোধহয় সত্যি খাচ্ছে। না আমার খাবারটাও কি এঁটো দিচ্ছে কি না? এরকম যেটা হয় সাধারণত একটা flow এর সাথে সবাই যায়। হ্যাঁ সেটা ঠিক কথা যে একটা flow এর সাথে সবাই যায় তো সবাই সেটা চায় যে নিজের খাবারটা আহ better আসুক আরকি।

আহ জোম্যাটোর সাথে আহ খারাপ experience বলতে আহ হ্যাঁ এরকম একবার হয়েছিল যে আমি খাবার order করেছিলাম। কিন্তু আহ খাবারটা খুব একটা ভালো আসেনি। তো তখন আমি ওই আপনার মতোই আরকি, আমি chatbot এর through দিয়ে আহ ইয়ে করতে চেয়েছিলাম অনেকবার ওদেরকে try করছিলাম তো কিন্তু ওরা আহ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 খাবারটা পাওয়া গেছিলো। আহ কিন্তু মানে খাবারটা sorry খাবারটা পাওয়া যায়নি। ওরা basically refund করে দিয়েছিলো। কিন্তু আমি যে occasion এর জন্য যে খাবারতা আনা~ আনাচ্ছিলাম তো সেই সময় তো আমি খাবারটা পেলাম না আমার কিছু guest এসেছিলো তখন বাড়িতে যাদের জন্য আমি খাবারটা order করেছিলাম।

Guest দের কে on time খাবারটাকে serve করতে পারলাম না। আর জোম্যাটোর customer care service আমাকে যেমন ও করেনি যে alternatively আহ সেই point of time এ অন্য কোথাও থেকে খাবারের arrange করে দিয়েছে। সেই জিনিসটাও zomatocustomer care service করেনি। ওরা বললো simply যে আমরা refund করে দিচ্ছি। but সেইটা তো actually solution না, right? হম Exactly তো ব্যাপারটা হচ্ছে এইটাই। তাও আপনার ভাগ্য ভালো যে আপনি refund পেয়েছেন। কিন্তু আমি অনেকবার করেছি ওরা refund তো দেয়ই না we will see we will see করে ফেলে দেয়। তারপরে আর কল back কোনোদিনই আসে না। Correct তো সেইসব problem গুলো ওরা যদি একটু rectify করে তাহলে আরও better হয় জিনিসগুলো। কিন্তু আমি জানিনা ওরা সেটাকে আদেও rectify আহ করবে কি না কোনোদিন? তো আপনি আহ ইয়ের থেকে order আনিয়েছেন? red panda থেকে? না আমি কোনোদিন করিনি।

তো red panda ও আরো বড় আহ institute

হ্যাঁ একবার দুবার করেছি। আচ্ছা তো Uber eats এ কি মনে হয়েছে?

Uber eats এ better কিছু আপনার লাগেনি। wright? আচ্ছা তো Uber eats এ আপনি আহ মানে ওটা ওরা কি on time delivery দিতো? Hello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 Okay তো আহ সেটাই হচ্ছে ব্যাপার। সবাই আহ মানে moralless উনিশ বিস্ আরকি। তো সেইটাই problem হয় যায় যে আর এইসব এই system গুলো Uber যদিও বাইরের company তবুও আমি ভেবেছিলাম যে ওদের কাছ থেকে একটু better service হম expect আহ করা যায়। কিন্তু Uber এও আমি একবার খাবার order করেছিলাম কিন্তু সেইখানে খুব একটা ভালো আহ experience হয় নি আমার তো এই কারণেই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো ভালো experience আছে উবারে?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

আমাকে একজন বলছিলো যে zomato তে একটা gold membership হয়। তো সেরম যেরকম একটা ইয়েতেও হয় আপনার সুইগি তেও হয় একটা membership তো সেরম কিছু membership যেটা করলে আরকি ওরা আহ কিছু discount এ আপনি খাবার পান। তো সেইরকম কিছু আপনি কি কখনো try করেছেন? যে জেরম একটা gold membership বা ওইসব membership গুলো যেটা দিয়ে

আচ্ছা তো এইগুলো কি আদেও সেরকম কিছু ভালো কিছু option কারণ হচ্ছে আমি এটা নি না কারণ যারা frequently রোজ খাবার আনাচ্ছে তারা এটা ভাবতে পারে কিন্তু আমি তো daily basis এ খাবার আনাইনা occasionally আনাই। সেইজন্য এই membership টায় যাই না।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

zomato র থেকে book করা হয়েছিল নাকি যে আমার খেয়াল নেই বোধহয় করা হয়েছিল একবার। আমার ঠিক খেয়াল নেই আমি observation করি না। Okay okay okay okay ঠিক আছে thank you

Bye

সালাম ওয়ালিকুম।

আপু আমি শুভ্র চিন্তেছেন আমাকে? ও আচ্ছা। কেমন আছো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লা ভালো আছি, কি আর অবস্থা পড়াশোনা করতে করতে দিন শেষ হয়েগেছে সে যদিও পড়াশোনা করি না ওহ আচ্ছা কিসে ঘনি পড়ো তুমি এই তো আমি ভার্সিটি ভর্তি কি third year এ উঠলাম অনেক কষ্টে উহ আচ্ছা আমি তো এই বারে final year এর

উহ আচ্ছা তোমার varsities জী তোমার varsity নাম কি

আমার varsity নাম আমার varsity নাম হচ্ছে bangladesh army university of science and technology জী মানে বুঝলাম না আবার এক বার বোলো বললাম যে আমার varsity নাম bangladesh army university of science and technology আর্মি কা নয় এইখানে আর্মি রা পড়ে না কি হেঁ হেঁ আর্মি হবার অনেক ইচ্ছা ছিল আর্মি হতে পারি নি যে army university তে পড়ি উম বুঝলাম তো তোমার subject কি আমার subject আমার subject হচ্ছে cse এইটা কিসের উপরে উহ CSE এর full form হচ্ছে computer science and engineering উহ আচ্ছা তো এই কয়ে বসরের course course এইতো bse তো চার বছর চার বছর

এইটা কেমন আমি তো পড়ি হচ্ছে national এ ঠিক আছে national এ তো শুনতে পাও

আমি বলতেছি আমি তো পড়ি national এ আবার private private varsity আর মানে semester হয়ে না

আমাদের তো ওইরকম semester না আমাদের year হিসাবে ধরে তোমার দেড় তা কেমন উহ না আমাদের তো year এ হিসাবে ধরে শুধু একটা year এ দুটা ভাগ থাকে আহ আহ মানে হচ্ছে semester level town level one level two এই ভাবে দুটা level এ একটা semester হয়ে বল বল

এইটা কি private তোমার varsity হেঁ private আর্মি রা কি আর public varsity করবে ওহ আচ্ছা তো এইটা কি তাদের আচ্ছা এই প্রসঙ্গে না জাই

পড়াশোনা পড়াশোনা হেঁ পড়াশোনা চলতে চে সত্র বছরে engineering নিলাম বুজতেজে আসলে পড়াশোনা মাথা উপর দিয়ে যাচ্ছে কেনো এমন হরকারনক কেনো কারণ কি নিলাম engineering করবো computer science সারা দিন laptop গজাবে এখন দেখি math physics chemistry সব ই করা লাগে তা হলে আমার school আর পার্থবি মদদে পারতো কবি science দিয়ে science দিয়ে তো engineer তাই না জী জী আমি তো ভাব ছিলাম যে আগে শুধু laptop ই গুটাবো এখন দেখি পড়া সোনা ও ওহ আচ্ছা তো আর কত দিন আছে এই তো third year হচ্ছেই হিসাৱ করলে দুই বছর ই থাকে কিন্তু আছে ঢের বোঝার উহ আচ্ছা আমার কথা বাদ দাও তোমার পড়াশোনা কেমন হচ্ছে এইতো final year এ তাই চিন্তা ভাবনা করতেছি যে কি করবো আচ্ছা কোন subject এ জন্য আপনি পোড়

কোন subject এ জন্য পড়ো তুমি আমি তো marketing marketing কি market করে হয়ে জরায়ু সারা দিন না এইটা কেমনে বোঝাবে তোমাকে তুমি তো science এর student তো commercial ব্যাপার গুলু না বুঝতে পারো না না বুঝলে তো বুঝবো মানে এইটা হচ্ছে ধরো প্রসার প্রসারের কাজ দেখলেও করে

হেঁ প্রসার প্রচার মানে business এর

no এইটা অনেক গুলু sector আছে জাই হোক ধরো তুমি আমি পড়ি marketing subject নিয়ে এখন আমি ঐই marketing ই করবো এইটা কোনো কথা না এইটা হলো আমার subject এইটা সাথে সংযুক্ত অনেক কিছু আমি করতে পারবো আ subject তা তো marketing কিন্তু এর মাছখানে কি কি subject এ পড়াশোনা হয়ে এইটা জানতে চ্চাছি এর মদদে ধরো accounting এ subject আছে finance এ subject আছে তার পড়ে পরিসংখ্যানে আছে উহ কিছু কিছু english english ও আছে

topic গুলু ঐই সব নাই তার ছাড়া commerce এর subject জী

না আমি ঐই finance সম্পর্কে জানতে চাচ্ছি ছিলাম যে এইটা কি ধারণা আছে finance এই finance মানে কি আর্থিক অর্থকরিনিয়াইতো টাকা পয়সা নিয়াত তার হিসাব

ওহ ভাই তালে পড়লে যেই টাকা পয়সা পৰা যাবে টাকা পয়সা পৰা যাবে কেমনি তুমি ধরো science এর student ঠিক আছে তাতে কি হয়েছে তুমি সারা দিন আবিষ্কার করো করো না তো হেঁ আবিস্কার করি তো নতুন নতুন transcription translation নতুন নতুন project আবিষ্কার করি ওহ আচ্ছা সাবকে থেকে বিজ্ঞান থাকা ভালো জী জী জ্ঞান অর্জন করা জন্য তো phone দেবা হয়েছে যে আপনি আমাকে চিনতে ই পারলে না অরে না তেমন কিছু না চিনতে পেরে চি তো তুমি আমাদের college এর না school এ junior ছিলে না জী জী আর এক বার বলেন শুনতে পারিনি